এটি একটি শপিং মল । যে শপিং মল -এ প্রচুর লা লাইট লাগানো আছে।

শপিং মল এর বাঁ পাশে একটি লোক দাঁড়িয়ে আছে। শপিং মল এর সামনে একটি ও লোক দাঁড়িয়ে আছে।

এটি একটি ক্রিকেট ক্রিকেট খেলার জায়গা এই মাঠটিতে অনেক দূরে দেখা যাচ্ছে অনেক গাছপালা অনেক ফ্ল্যাট অনেক বাড়ি ঘর দেখা যাচ্ছে।